libreoffice calc এ সংযোগস্থাপন সংক্রান্ত এই কথ্য tutorial এ আপনাদের স্বাগত
in tutorialwe আমরা শিখবো কিভাবে :
calcএ অন্যান্য sheets reference এবং
calcএর মধ্যে hyperlinks ব্যবহার করা যায়
এখানে আমরা আমাদের operating system হিসেবে gnu/linux এবং libreoffice সংকলন সংস্করণ 334 ব্যবহার করছি
libreoffice ক্যালকএ আপনি বর্তমান শীটএর একটি সেল থেকে অন্য একটি শীটএর আরেকটি সেল এমনকি
অন্য spreadsheets থেকেও একটি cell রেফরেন্স করতে পারবেন যদি উভই spreadsheets সংরক্ষিত থাকে
এখন personalfinancetracker ods খোলা যাক
আমাদের file sheet ১এ personalfinancetracker ods –এর জন্য একটি spreadsheet রয়েছে
আমি কলাম spent এবং receivedএ কিছু মান যোগ করেছি
এখন আমাদের যথাক্রমে spent এবং received কলামের উপাদানগুলির সমষ্টি নির্ণয় করা যাক
c9 হিসেবে উল্লেখ করা cell এ click করুন এবং সূত্র লিখুন is equal to sum এবং র্বন্ধনীর মধ্যে c3 colon c7
তারপর enter key টিপুন
d9 হিসেবে উল্লেখ করা cell এ click করুন এবং একই সূত্র ব্যবহার করে সমষ্টি নির্ণয় করুন
এখন আমরা cell রেফরেন্স করার মাধ্যমে spent এবং received এর সম্পূর্ণ balance একটি ভিন্ন শীটে প্রদর্শন করবো
এখন শীট 2 ট্যাবে click করুন
এই নতুন sheet প্রর্দশিত হবে
এখনই a1 হিসেবে উল্লেখ করা cell click করুন এবং ওর ভিতরে শিরোনাম component লিখুন
b1হিসেবে উল্লেখ করা cell এ click করুন এবং ওর ভিতরে শিরোনাম balance লিখুন
এখন এই শিরোনাম্গুলির অধীন উপাদানগুলির names লিখুন
a3 হিসেবে উল্লেখ করা cell উপর click করুন এবং লিখুন costs
costsএর নীচে a4 হিসাবে উল্লিখিত cellএ পরের উপাদানটি লিখুনspent
এখন খালি cell b3এর উপর click করুন
cells b3 এবং b4 এ যথাক্রমে cost and spent শিরোনামগুলির নিচের সব উপাদানের যোগফল থাকবে
যা আমরা শীট ১ we গণনা করেছি
এটি রেফরেন্স করার দ্বারা সম্পন্ন করা হবে
cell b3 মধ্যে cell reference করার জন্য input line এর পাশের সমানচিন্হে click করুন
এখন sheet ট্যাবএ sheet 1 এ click করুন
in শীটে আমরা cell c9 we click করব যাতে column costs in সমষ্টি রয়েছে
লক্ষ্য করুন input line –এ sheet 1 dot c9 প্রদর্শিত হচ্ছে
এখন input line এর পাশের check চিহ্নর উপর click করুন
লক্ষ্য করুন sheet 1 ট্যাবের costs এর অধীনে তথ্যর সমষ্টি স্বয়ংক্রিয়ভাবে sheet 2 ট্যাবের b3 হিসেবে উল্লিখিত cellএ যোগ হয়ে গেছে
একইভাবে আমরা রেফরেন্স করার মাধ্যমে অন্য উপাদানগুলির সমষ্টিof যোগ করতে পারি
যদি অনেক শীটে অনেক তথ্য থাকে তাহলে তথ্য সারসংক্ষেপ করতে রেফরেন্স খুব প্রয়োজনীয়
এখন calc শীটে hyperlinks তৈরি করার পদ্ধতি জানা যাক
আপনি hyperlinks ব্যবহার করতে পারেন
personalfinancetracker ods এ
ধরা যাক আমরা sheet 1 থেকে sheet 2 তে যেতে চাই
প্রথমে শীট 1 ট্যাবে click করুন
এখানে b14 হিসেবে উল্লিখিত cellএ click করুন এবং লিখুন শীট 2
দেখুন শীট 2 নামটি input line এ প্রদর্শিত হচ্ছে
এখন input line শীট 2 লেখাটি নির্বাচন করুন
লেখাটি নির্বাচন করার পর toolbar hyperlink আইকনের উপর click করুন
hyperlink dialog box প্রদর্শিত হচ্ছে
বাম দিকে document বিকল্পটি নির্বাচন করুন
dialog বক্সের মধ্যে target in document icon এ click করুন
একটি নতুন target in document dialog box প্রদর্শিত হচ্ছে
এখন শীট বিকল্পটির পাশে যোগ চিন্হে click করুন
প্রদর্শিত dialog box শীট 2 বিকল্পে click করুন
এখন apply বোতামে click করুন এবং তারপর close বোতামে click করুন
এখন hyperlink dialog box থেকে apply click করুন এবং তারপর close এ click করুন
শীট1 ট্যাব সামনে প্রদর্শিত হচ্ছে যাতে শীট 2 লেখাটি উজ্জ্বল হয়ে আছে
এখন যখন আমরা sheet 2লেখাটিতে click করব তখন এটি সরাসরি আমাদের সেই sheet we নিয়ে যাবে যেখানে আমরা খরচ এর balance লিখেছি
আমরা একটি hyperlink তৈরী করেছি!
hyperlink মুছে ফেলার জন্য প্রথমে hyperlink করা লেখা শীট2 নির্বাচন করুন
এখন ডান click করুন এবং context menu থেকে default formatting বিকল্পে click করুন
লেখাটি এখন আর হাইপারলিঙ্ক করা নেই
এটি নথিতে any যেকোনো সাধারণ লেখার মতই
এখন পরিবর্তনগুলি বাতিল করা যাক
এইখানেই আমাদের libreoffice calc এর এই কথ্য tutorial সমাপ্ত হলো
সংক্ষেপে আমরা শিখেছি :
calc এর মধ্যে hyperlinks ব্যবহার করা